ছি রাস্তার মধ্যে চলাফেরা মানে যাতায়াত করছেন লোকেরা।

প্রচুর রকমের বই সাজানো আছে।

টি লোক সে আহ- বসে রয়েছেন।

এখানে আমরা একটি ফ্লাওয়ার শপ দেখতে পাচ্ছি।

এখানে একটি বিবাহ সম্পন্ন হয়েছে।

''এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি প্রথমেই''''একটি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর ব্যানার রয়েছেন।''

এবং তারই আসে পাশে গাছপালা ইত্যাদি ফ্ল্যাটস এপার্টমেন্টস প্রচুর রয়েছে এটা একটা স্মল পন্ড টাইপ এর পুকুর ওবলা যায়।

সেখান দিয়ে আ- স্টেশন এ নামা যাবে অর্থাৎ এই প্লাটফর্ম থেকে ওই প্লাটফর্ম ট্রান্সফর্ম করা যাবে।